মাটন বিরিয়ানি খেতে কেই বা না ভালবাসে ।

আমরা সাধারণত বিভিন্ন রাস্তা বা জলভাগের ওপরে ব্রিজ তৈরি হতে দেখতে পাই।

এরা সাধারণত বিয়ের মন্ডপ বা জন্মদিনের যেখানে কেক কাটা হয় সেই স্থানকে খুব সুন্দর করে সাজিয়ে তুলে থাকে।

এবং টোটোতে করে একসাথে অনেক মানুষ যাতায়াত করতে পারে।

আমরা স্বল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি।

কম্বল চাদর এগুলোর প্রয়োজন হয়ে থাকে ।

যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থা--

যেটি প্রত্যেক বাড়ির দুয়ারে দুয়ারেই প্রায় দেখতে পাওয়া যায় ।

লাইব্রেরি হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন রকমের বই থাক--

এই পিলার গুলি মূলত ইট বালি সিমেন্ট পাথর এগুলো দিয়ে তৈরি হয়।

অনেকে আবার দুপুরবেলায় মাঠে হাঁটাচলাও করে থাকেন।

মাঠের মধ্যে বিভিন্ন ধরনের গবাদি পশু।

এবং টমেটোর চাটনি খেতে খুবই সুস্বাদু।

স্কুল হলো এমন একটি জায়গা যেখানে ছাত্রছাত্রীরা--

চায়ের মতো অন্যতম একটি পানীয় হলো কফি ।

রেল এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে অনেক দূরবর্তী জায়গায় যে যেতে পারি।

দীঘা এবং পুরীর সমুদ্রে গেলে আমরা স্পিড বোট দেখতে পাই।

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গুলো বিভিন্ন অনুষ্ঠানে তারা জায়গাটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করেন ।

এবং অনেকে নিজেদের বাড়িতে টবেও এই গাছ চাষ করে থাকে।

বিভিন্ন ক্রিকেটার রা বিভিন্ন ওজনের ব্যাট ব্যবহার করে থাকে।